নীল কালার সাদা কালার ছেলেটা পড়েছে গেঞ্জি নীল কালার নীল কালার প্যান্ট ।

জলের কালার নীল কালার রয়েছে।

খাওয়ার জিনিস তারপাশে একটা টি_ভি রয়েছে।

এই নদীর ওপরে যে সূর্যের কালারটা পড়েছে এটা অনেক সুন্দর লাগতাসে সোনালি কালার ।

সামনে পতাকা লাগানো আছে দুটো।

নীল কালার প্যান্ট পড়ে--

ও তার সাইট এ দেওয়ালে একটা বোতল রাখা আছে।

টিন দিয়ে ঘেরা আছে।

তার ভিতরে একটা বাক্সও--